এখানে আমাদেরকে এটি একটি স্কুল এর ছবি দেখানো হচ্ছে।

সামনে থেকে হেঁটে চলে যাচ --

এবং কার্তিকের মূর্তি রাখা রয়েছে। একজন মেয়ে স্টেজ -এর ওপর দাঁড়িয়ে রয়েছে।

যেখানে পেনস এণ্ড শ্যাম্পুস আছে ।

এবং এটি একটি মাছ বিক্রেতার দোকান।

তার নীচে আমরা ব্লু কালার -এর কিছু বক্সেস দেখতে পাচ্ছি এবং তার সামনে--

এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি বুক স্টল । বুক স্টল -এ অনেক রকম নানান রকমের বই পত্র রাখা রয়েছে ।